হম হ্যাঁ

পুরো destination তাহলে দিতে হবে। হম হম

ভালোতো হবে। plan টা ভালোই খালি একটা ভালো ক্যামেরার প্রয়োজন।

তোমার voice টা একটুখানি তোমার গলাটা কেমন হয়ে গেছে। voice এর

হম এখন ঠিকাছে। এবার ঠিকঠাক voice

আমি? চারটে দিনে দুটো করে। হম তো চারটে নেবোতো একটা আমার luggage এর মধ্যে চারটে enough. তুমি একটাই নিও। তাহলে কিছুই বইতে হবে না। যেটা পরে যাবে সেটা পরে আবার বাড়ি আসবে। আমারও আমিও খাবো। না এইতো বলছো তুমি নিয়ে যাচ্ছো খাবার আবার আমি নিয়ে গিয়ে কি করবো? অত খাবার এরপর দেখবে খাবার পচে যাবে। ওহ ভালো তাহলে আমি আর সুমানদা তাহলে খাবো। আমরাও একটা হোটেল দেখেছি ওই হোটেলটা আমার খুব পছন্দের। সুমানদা কে বললাম, কোথায় book করেছে? কে জানে? নিউ দিঘার কাছে helipad এর ওখানে একটা হোটেল। ওটা ওটা beach থেকে খুব কাছেই নিউ দিঘার ওখানে। আর ঘোরার জায়গা তো নিউ দিঘাই। ওল্ড দিঘায় তো কিছুই নেই খালি lodge. আর নিউ দিঘায় অনেক ঝাউবন আছে, বড় beach আছে, খুব সুন্দর জায়গা ওই জায়গাটা।

আরে থেকে গেলে থেকে যাবে। আরে booking ওখানেও করা ওখানে অনেক হোটেল আছে। অন্য হোটেলে booking করে নেবো যদি না ওখানে ফাঁকা থাকে। সেটা ওখানে গিয়েই decide করতে হবে। আরে আমার অফিস তো work from home

আমিতো আমার ল্যাপটপ সঙ্গে করেই নিয়ে যাচ্ছি। আরে সারাদিন তো ঘুরবো আর night এ আমি একটু কাজ করে নেবো। আমার তো কাজ বেশি থাকবে না আমি তো জানিয়েই দিয়েছি।

আরে একদিন তো কাজ ছুটি আমার। তারপরে যদি থাকার ইচ্ছা হয় তখন থাকবো তখন তো অফিসে জানিয়ে দেব। যে আমি active বেশিক্ষন থাকতে পারবো না, ব্যাস হয়ে গেলো। হম পঁচিশ তারিখ সবাই ছুটিতে আছি। ছাব্বিশ তারিখ যদি ওখানে থেকে যাই ওই active থাকবো না বেশিক্ষন জানিয়ে দেব আমি অফিসে। চাপ নেই।

হ্যাঁ ওটা থাকতেই পারে ওখানে। আমরা তো আর কোনো দ্বীপে টিপে ওরম যাচ্ছি না। কেন? কত shopping করবে? এইতো বলছো তুমি luggage ফাগেজ কিছুই নেবে না। তাহলে shopping করে সেইটো বইতে হবে।

ভালো range নাহ, আমি ওখানে কিছু কিনবো না। ওই খাজা তাজা বিক্রি হলে এইসব খাবো কিনে। ওখানেও যদি বিক্রি হয় পুরীর মতো, ওখানেও তো beach. যদি কোথাও একটা দোকানে পাওয়া যায়। ওখানে হয়না? দীঘাতে খাজা বিক্রি হয়না?

হম সেটা করলে খুব ভালোই হবে বেশ। ঘোরাও হবে, ঘোরাও হবে, vlog ও হবে, দুটোই হবে।

Hello কি জানি বলা যায় না, weather দেখতে হবে। weather দেখিনি দেখে এ করতে হবে। ঠিকাছে, ঠিকাছে, ছাতা নেবোনা বৃষ্টি হলে ভিজবো, ভালো।

কাজ হয়ে গেছে শুয়ে আছি এখন।

Hi লাইবা কেমন আছো এইতো প্রেমো ভালো আছি তোমার কি অবস্থা এই তো আল্লাহামদুল্লিয়া ভালো আছি আহ তোমাদের বাসার সবাই কেমন আছে

আহ তুমি তো জানোই এখন পড়ালেখার যে চাপ সেটা সামলে আমারই একটু হিমশিম খেতে হচ্ছে বাকি সব ঠিক থাকে আছে আমারও ওই একই অবস্থা বুজতেই পারছো যে পড়াশোনার এখন একটা অনেক চাপ কিছু দিন আগেই তো তোমাকে বললামই যে আমি এখন ভর্তিযুদ্ধে লেগেছি তো ভর্তির জন্য অনেক চিন্তা ভাবনা করছি উম সে কারণে চাপ অনেক বেশি আমার ওপর এখন মানে আমি এক second এর জন্যে সময় পাই না কিছু করার বা তোমাকে একবার call দিবো বা তোমার সাথে কথা বলবো তোমাকে share তোমার সাথে share করবো সেই সময়টাও আমি আসলে পাচ্ছি না সেই কারণে তোমাকে মানে knock দিতে দেরি হল আমার ও বুজতে পারছি আমারও তো একই রকমই অবস্থা একটা ভর্তিযুদ্ধে নামার যে আহ নামার যে অবস্থাটা হয় নামার পরে সেইটা তো আসলে সবাই ভুক্তভুগি আমরা সবাই জানি তবে আমার কাছে কি মনে হয় জানো ভর্তিযুদ্ধটা এরকম যুদ্ধ না করে আহ একটু স্বস্তিদায়ক কিছু হলে ভালো হতো কারণ কি আহ দেখো আমরা তো সবাই উচ্চশিক্ষা কেন নেই উচ্চশিক্ষা নেই আমাদের ভেতরকার যে আহ আমাদের ভেতরকার যে সম্ভাবনা গুলো আছে আমাদের যে ক্ষমতা আছে আমরা যতটুকু পারি চিন্তা করার যে দক্ষতা হ্যাঁ এই দক্ষতা গুলো কে যেন আমি বড়ো পরিসরে আরো বিস্তারিত ভাবে কাজে লাগাতে পারি বিস্তারিত ভাবে জানতে পারি তো দেখো যার যেই বিষয়ে জানার আগ্রহ আছে যেই বিষয়টার প্রতি যে আগ্রহী সেই যদি সেই বিষয়টার নিজের আহ সেই বিষয়টার নিয়ে নিজের আসলে আগ্রহটা বা নিজের আহ সময়টা না দেখাতে পারল না জানতে পারল তাহলে তো আসলে আহ তাকে দিয়ে একটা Degree নেওয়াই সম্ভব হবে কিন্তু দেশের জন্য অবদানে দেশের অবদানে যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সেটাই আসলে কিছু হবে না বড়ো পরিসরে আসলে আমার কাছে মনে হয় যে এইটা আহ খুব একটা ফলপ্রসু হবে না তোমার কি মনে হয় ভর্তিযুদ্ধটা কি এমন হওয়া উচিত না কি আহ কেমন হওয়া উচিত?

আসলে ভর্তিযুদ্ধটা এমন হওয়া উচিত যে আহ আমি যে শুধু যে মুখস্ত করে বা উম নিজে কিছু না বুঝে শুধু পড়লাম পড়লামই তারপর পরীক্ষা দিলাম আহ তারপর আমরা আহ এক মানে ভর্তি তে allow হয়ে গেলাম সেইটা তো ঠিক না আসলে যদি কিছু বুঝে পড়া যাই বুঝে পড়ার মধ্যে আসলে একটা সাধ্যকতা নিহিত আছে আমার মনে হয় যে ভর্তি যুদ্ধটা সব কিছু বুঝে শুনে পড়া উচিত আহ আচ্ছা লাইবা তোমার ভবিৎষ্যতের পরিকল্পনা কি প্রেমো একটা জিনিস একটু বলতে চাই তোমাকে বুঝে শুনে পড়া উচিত হ্যাঁ বুজতে পেরেছি বুঝে শুনেই করা উচিত কিন্তু এইযে আমরা যে যুদ্ধ করে একটা জায়গায় যেকোনো একটা যেকোনো একটা বিষয় হলেই হল আমার সেই বিষয়টাতেই পড়বো chance পেলেই আমি সেই সেইটাতেই পড়বো আসলে এই মনোভাব থেকে বের হওয়া টা উচিত বলে আমি মনে করি এই এইযে চর্চাটা হচ্ছে এই যেকোনো বিষয় আমি করতে পারলেই খুশি বা যেকোনো একটা আহ university তে seat পেলেই আমি আমি খুশি হয়ে যাবো এই বিষয়টা আসলে এই খুশি টা না আমাদের মধ্যে থাকা উচিত না হ্যাঁ আমি একটা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছি সেইটা অবশ্যই আনন্দের বিষয় কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ে যে আহ মানে বিশ্ববিদ্যালয়ে যে পড়াশোনা করছি ঠিক আছে সেখানে যে আমারো কিছু দায়িত্ব কর্তব্য আছে আমার নিজেরও যে নিজেকে সেখানে আহ কি বলবো যে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 হ্যাঁ আমিও তো তুমি তো জানোই বরাবরই আমার আহ ভিন্ন রকম কিছু করতে ভালো লাগে আমি একটু ভালোবাসি একটু স্রোতের বাইরে গা ভাসাতে আহ সেই সেই থেকেই আসলে আমি চাইছি না যে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

তোমার সাথে তো যে বন্ধু বান্ধব রা ছিল তাদের কি অবস্থা তারা কি করছে হ্যাঁ তাদের অবস্থা বলতে তারা ওই যে বললাম ভর্তি যুদ্ধ সবাই ভর্তির যুদ্ধেই নেমে গেছে তো তারা অনেকই হ্যাঁ আছে যারা এখনো এখনো ভর্তির জন্য কোনো প্রস্তুতি নিচ্ছে না আমার কয়েকটা friend আছে তাদের মধ্যে এক দু জন যে একজন আহ ডাক্তারি পড়াশোনার জন্য engineering পড়াশোনার করার জন্য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 আর বাকি দুজন যারা আছে তারা তারা খুব একটা মানে পড়াশোনা প্রতি মানে ভর্তিযুদ্ধের প্রতি অগগ্রহো দেখাচ্ছে না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 তারা বাসায় চেষ্টা করছে তাদের সাদ্য মতো infact আমিও আমার সাদ্য মতো বাসায় বসে চেষ্টা করছি সবকিছু করার উম তো পাশাপাশি আমার মানে সবকিছুই আমার ঠিক রাখছি সবকিছুই আমি চেষ্টা করবো যে একটা ভালো কোনো জায়গায় যদি chance পাই তাহলে তো আমারই ভালো তো সেটার জন্য আর উহ আমার যে বাড়ি আমার বাড়ি থেকে আসলে অন্য কোনো জায়গায়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 সে আমি আর যাতায়াতের সুবিধা হবে যেহেতু আমার বাবা মা একে থাকে তো তাদের ছেড়ে তো আমি চলে যেতে পারব না তার কারণে national university তেই ইচ্ছা বেশি তো আমি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 university তে পড়াশোনা করি তো আসলে পড়াশোনাটা তো নিজের নিজের সম্পূর্ণ নিজের ধরো আমি এখন একটা ভালো উপাধিক university তে পরীক্ষা দিলাম

আমি সেরকম চাকরুসি করতে পারছি যেহেতু আমাদের মূল target হবে ভালো একটা চাকরি পাই চাকরির জন্য আমরা ভালো targetfillup করতে হবে সেই target তা হচ্ছে পড়তে হবে ভালো করে তো এই পড়ার মতনই আমাদের যে চাকরির যে target টা ঐটা fillup করতে হবে তো সেকারণে আসলে আমি চিন্তা করছি যে রসায়ন একটা ভালো সাব আমার পছন্দের subject যেহেতু সেটা নিয়ে honours করবো করে সেইটা নিয়ে আমি ভবিৎষতে এগিয়ে যাবো আচ্ছা লাইবা তোমার পছন্দের subject কি হ্যাঁ আমার পছন্দের subject ও এই বিজ্ঞান বিষয়ক যে ধরণের আহ বিষয় গুলো ছিল সেগুলোই তবে আমার কাছে মনে হয় যে এখন আহ আসলে সবার তো আহ পছন্দের বিষয় বদলায় তারপর পছন্দ সময়ের সাথে সাথে বদলায় আমি আসলে এরকম গতানুগতিক যেরকম তুমি যেমন রসায়নের প্রতি অগগ্রহি বেশি আমি আসলে এখন আর চাইছি না যে এই ধরণের এই ধরণের কোনো বিষয় নিয়ে আসলে পড়াশোনাটা সামনে এগিয়ে নিয়ে যাই আমি চাইছি আমি বরাবরই চাইতাম যে একটু অন্যরকম কিছু করতে এবং এখনো চাই যার কারণে আমি চাইছি যে একটু icity বিষয়ক যে আহ বিষয়গুলো আছে সেগুলোর দিকে একটু খোঁজ খবর নিতে এবং সেগুলো তে কেমন কি হয় বিষয়ের সম্পর্কে একটু জানতে হ্যাঁ তাহলে তো ভালোই আসলে তুমি যেইটা বললে icity বিষয়ক আহ হ্যাঁ icity র আসলে প্রচুর চাহিদা bangladesh এ এখন icityteacher এর প্রচুর চাহিদা icity র শিক্ষক এখন bangladesh অনেক কম তো সেদিক থেকে দেখা গেলো যে তুমি যদি icity র teacher হও তাহলে দেখবে যে তোমার আহ তোমার chance পাওয়ার একটু এগিয়ে গেলো chance পাওয়ার একটা মানে একটু কাছে কারণ যেহেতু bangladesh এ icity শিক্ষকের আহ অনেক চাহিদা তো সেখানে কিন্তু

থাকে কিন্তু সেই পরিমান এ শিক্ষক পাওয়া যায়না তো সেখানে একটা সুবিধা আছে তো তুমি সহজেই সেখানে apply করলে তুমি সহজেই সেখানে যেতে পারবে আর তোমার চাকরিটা তোমার পাওয়ার সম্ভাবনা থাকতে পারে যদি একটু ভালো করে পড়াশোনা করো তো আমার মনে হয় তোমার কী মনে হয়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 শিক্ষকতার বাইরে আসলে আহ কোনো Multinational Company তে বা কোথাও আহ আর কি আহ একটা ভালো জায়গায় আহ চাকরি করতে বা নিজেই একটা ব্যবসা কেন না দাঁড় করতে পারি আগে আমি

বাঃ তাহলে তো অনেক ভালো তোমার চিন্তাভাবনা অনেক ভালো যদি শিক্ষাকতার না করতে চাও তাহলে নিজের যে ব্যাবসাটা বললে উহ নিজের ব্যাবসাটা টা যদি দাঁড় করাও তাহলে আমার মনে হয় তোমার জন্যে অনেক ভালো হবে কারণ যেহেতু তুমি মেয়ে তো তুমি নিজের ইচ্ছে স্বাধীন ইচ্ছা মতন কাজ করতে পারবে কারোর under এ কাজ করার দরকার নেই তো নিজের ইচ্ছা মতন নিজের আহ

হ্যাঁ একটু তো আছেই কিন্তু কিন্তু যদি তুমি একটা ভালো জায়গায় কাজ করার সুযোগ পাও তাহলে কেন না এটাই যদি সুযোগ না পাওয়ার কি কিন্তু আহ যদি সুযোগ পাও তখন তো কিছু বলারই নেই তখন তো করবেই যদি সুযোগ না পাও তাহলে ধরো ঐদিক থেকে একটা আহ support আছে যে তুমি নিজে থেকে একটা কিছু করবে তো তোমার বাসার আসে পশে নিশ্চই support দেবে সবাই support এ তুমি একটা ভালো কিছু করার সুযোক পাবে আমার সেইটা মনে হয়

আহ আমি আমাকে দিয়ে উহ আমি আমাকে দিয়ে চিন্তা করছি না সবার ক্ষেত্রেই একই চাইছি আমিও সাবাই চাইছি আমরা যে ভালো মতো বা ভালো করে যেন একটা অবস্থানে আমরা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

হ্যাঁ হ্যাঁ তোমার গলা শুনেই বুঝতে পারছি তোমার কথা বলতে কষ্ট হচ্ছে কথা বলে অনেক ভালো লাগলো তোমার সাথে সাবধানে থেকো এখন তো ঠান্ডার

আর পুরোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে জানাবে যেকোনো সময় অবস্যই আমি জানাবো তোমাকে তো আসলে আমি তোমার সাথে আহ পরামর্শ করার জন্যই ফোন দিয়েছিলাম কি করতে চাও ভবিৎষত তোমার পরিকল্পনাটা জানার জন্যই কল দিয়েছিলাম তোমাকে হ্যাঁ এখনত জেনেই গেলাম যে তুমি কি করতে চাও তুমি আসলে গতানুগতিক কিছু চাও না

হ্যাঁ আমার শুনে ভালো লেগেছে তুমি যে আহ আরকি নিজের স্বপ্ন যেইটা সেইটা পূরণ করতে অগগ্রহী রসায়ন নিয়ে পড়তে চাইছো best of luck তোমাকে রসায়নে আমরা আসা করছি নতুন আরেকজনকে বিজ্ঞানী আরেকজন বিজ্ঞানীকে সাথে পাবো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

হ্যাঁ ওই যে ঋতু পরিবর্তনের সময় না তখন সবারই জোর সর্দি কাশি হচ্ছে আমার আমার আমার আহ বোনের আহ আমাদের পরিবারের দু তিনজনের এরকম সর্দি কাশির ধাপ আমার পাশাপাশি এখন আমার কয়জনই বাসার মধ্যে রুগী হয়ে আছি উম তো দুয়া কর আমাদের সবার জন্য যাতে আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি হম অবশ্যই দুয়া কর তুমিও আমার জন্য দুয়া করো আমার জন্য আর কি সবাই কে সবাই কে বল অবশ্যই অবশ্যই বলবো তো সবাই কে আর তুমি তো বললেই যে তোমাদের তোমার লক্ষ্য সম্পর্কে যখন আহ মানে তুমি কোনো যেই পরিস্তিতি থাকো তুমি যেভাবেই মানে তোমার লক্ষ্য অর্জনের কাছাকাছি চলে যাও তোমার সফলতা কিন্তু আমাকে অবশ্যই জানাবে আর আমি তো তোমাকে call দিতেই থাকবো যাতে আমি তোমার সফলতাটা শুনে খুশি হব অনেক আসলে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 হ্যাঁ হ্যাঁ অবশ্যই আল্লা আল্লাহাফিজ এই কেমন আছিস? শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ obviously I-phone থেকে যখন কথা বলি তালে তো সব phone কে শুনতেই হবে, না শুনে তো আর লাভ নেই। ছোটো লোকদের ছোটো ছোটো phone

না bigboss তো এখন দেখছি OTP আর আমি তো দেখ আমি বাড়িতে cable টা সরিয়েই দিয়েছি cable আর রাখছি না। শুধু শুধু সাড়ে চারশো টাকা আমার monthly চলে যেত cable

ওইযে voot app যেটা আছে app এ দেখে নি App এ তো আর টাকা লাগছে না মানে পুরনো episode দেখায় নতুন episode টা যারা টাকা দেয় ওরা আগেই দেখতে পারে হ্যাঁ ওইটা আছে তারপর নেটফ্লিক্সে আছে নেটফলিক্স এ এইটা দেখলাম খাকি আমিত লোহডার life এর ওপরে life বলবনা ওই একটা criminal কে কি করে ধরছে তার ওপরে ওই বিহারে ওর IASofficer ওই officerIASofficer আরে ওইযে ঐতো বিহারে কোথায় একটা জায়গা আছে ওইখানে ও transfer ঐখান কার ওই ছোটো ছোটো criminals গুলো কিভাবে বড়ো হয়ে যাই আর ওই একটা আহ চান্দন মাহাতো বলে একটা criminals ওকে কিভাবে ধরছে ওইটা নিয়েই গল্প টা।

একটা scene টা খুবিই ভালো ছিলো যেটাতে ওই ছিলো কি বলে ও যখন প্রথম প্রথম যাচ্ছে ওইখানে নতুন বিয়ে করে তো বউ ও যাচ্ছে

তো ওরা ভাবছে কি হল না হলো কেও chain তুললো নাকি তার আগে কিন্তু ওই সামনের sit এ একটা বুড়ো বুড়ি বসে ছিলো তার সাথে কথা হচ্ছিল তো ওরা বলছিলো ও এখানকার তো যখন তখন লোকেরা chain টেনে দেই এই করে দেয় ট্রেন late হয়ে যাই এই হয়ে যায় কোনো বড় officer ও এলে দুমদাং যেখান খুশি যেখানে station না থাকে ওইখানেও ট্রেন থেমে যায় তখনই এই ট্রেন টা থেমে গেছে তারপর দেখাচ্ছে দুটো constable এর মতন police এর লোকেরা ওই খুঁজে খুঁজে আসছে ও বলেছে sir আপনাকে নিতে এসেছি গাড়িটাও এইখানে আছে তো বলছে আমাদের তো station টা ধানবাদে নামার কথা এখানে তো না বলছে না না ধানবাদ থেকে তো আবার আপনাকে ফিরিয়ে নিয়ে এখানেই আসতে হবে

আমাদের গুজরাটিরা কিন্তু বাঙ্গালীদের চেয়ে বেশি ভালো বাংলা বলে হ্যাঁ সেটা বেশি বলিস না আর এখানকার বাঙালি গুলো তো শুধু ওই রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ করেই বেড়াচ্ছে ওই গান গুলোই খাচ্ছে নতুন নিজেদের নতুন কোনো creativity বলে কিছুই নাই সেটাকে তো একবার এগোবে সেটা নিয়েও কিছু নাই ব্যাস ওই যে একটা পঞ্চাশ বছর একশো বছর আগেকার দিনে ওটাকে নিয়েই চলে যাচ্ছে চলেই যাচ্ছে তো চলেই যাচ্ছে ওটার আর কোনো শেষ নাই তুই কোন serial টা দেখলি এখন? কি দেখছিস না দেখছিস

ও আচ্ছা ওইটা আমি ভাবলাম ওই যেটাতে ওই জমিদার ছিলো ওই মুজ্জাফার পুর ওইটা বলতে চাইছিলি মির্জাপুর মির্জাপুর not মুজ্জাফর পুর মির্জাপুর ওইটা তে তো ও উকিল ছিলো না ওইটাতে তে তো কলিম আর উকিল ওয়ালা আমার উম আমার যতটুক মনে পড়ছে ওই ওইটা criminal justice এরকম কিছু একটা হ্যাঁ হম

আর ওইযে ওই নীলা আহ নীনা গুপ্তা ওইযে ওই ওইযে চটি নিয়ে ঝামেলা হচ্ছে ওর মাথায় চটি মেরে দিচ্ছে উফ কি দারুন ঝগড়া কি ওইটা

আর ওইযে জলের ট্যাংকি ওইটারও তো খুব দারুন গল্প character ই করে দিয়েছে ওই টাকি টাকি

হ্যাঁ ওইটাই খেয়ে ফেলছে